ছবিটাতে আমরা একটি পাহাড় দেখতে পারছি।

পাহাড়ের উপরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

ওপিসের দেওয়ালে একটি পোস্টার টাঙানো।

সবিটিতে আমরা একটি প্যাকেট দেকতে পারছি।

প্যাকেটটি সাদা রং দেখা যাচ্ছ--।

একটা কারেন্টের বোর্ড দেখতে পারছি।

বিল্ডিংয়ের পাশে অনেক সবুজ গাছপালা দেখতে পারছি।

এইটি একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে।

ছবিটিতে একটি জামা কাপড়ের দোকান দেখতে পারছি।

পিছনে একটা পোস্টার টাঙানো রয়েছে।

কলেজের সামনে অনেকগুলো বাইক দাঁড় কোনারো রয়েছে।

গ্যারেজটা পুরো টিন দিয়ে ঘেরানো রয়েছে।

সোবিটাতে একটি অপিস দেখতে পারছি।

অফিসের সামনে গ্রিল দিয়ে ঘেরানো রয়েছে।

অনেককটা ঠাকুর মন্দির দেখতে পারছি।

দেওয়ালে দোকানের মালিকের বাবার ফোটো টাঙানো আছে।

টেবিলের ওপরে একটা পানির বোতল রয়েছে।

উপরে সিলিংয়ে লাইট পাংখা দেখতে পারছি।

ছবিটাতে একটি রেস্টুরেন্টে দেখতে পারছি।

রেস্টুরেন্ট -এর ভিতরে অনেক চেয়ার দেখা যাইতেসে।

সবিটাতে আমরা একটি বাড়ি দেখতে পারছি।

এটার পিছনে একটা দোকান রয়েছে।

টেবিলের উপরে জিনিসপত্র দেখতে পারছি।

বিশেষ সিলিংয়ে অনেকগুলো লাইট জ্বলা রয়েছে।

দোকানের ভিতরে কাটুর বাক্স রয়েছে।

ছবিটাতে একটি কফি শপ দেখতে পারছি।

পাথরের উপর একটা মানুষ বসে রয়েছে।